অনেক বড়ো-ও গ্রাম পঞ্চায়েতের অফিসটা চারধারে গাছ আছে ওপরে সিধারে দেখিঠি টিন দিবা আছে এধারেও গাছ আছে অনেক ও পোস্টার আছে।

আর গাছপালা অনেক গা আছে দেখিটি আর নিচেও গাছ আছে ছোট বড়ো সব ধরণের গাছ আছে আর বাড়িটা অনেকদিন পড়ে আছে মনে হইলো।